আমরা এখানে একটি রুম দেখতে পাচ্ছি।

পিছন দিকে কয়েকটা বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে।

সামনে দুইটো ময়ূর বসে আছে।

উপরে অনেকগুলো সাদা লাইট লাগানো আছে।

আমরা এখানে একটি সেলুন দেখতে পাচ্ছি।

আমরা এখানে একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি।

দেওয়ালে কয়েকটি ফ্যান লাগানো রয়েছে।

সামনে একটি পাকা রাস্তা রয়েছে।

মঞ্চের ওপরে দুজন ছেলে দাঁড়িয়ে আছে।

গেটের পাশে একটি বাইক দাঁড় করানো আছে।

স্কুলটি সাদা ও নীল রঙে রং করা।

পিছন দিকে একটি মেনু কার্ড দেখতে পাচ্ছি।

মাঠের মাঝখানে জল জমে রয়েছে।

ঝুড়ির মধ্যে অনেক জিনিসপত্র রাখা আছে।

টেবিলের পাশে কয়টি চেয়ার রাখা আছে।

হোটেল -এর ভিতরে অনেকগুলো টেলিব রাখা আছে।

ছবিটিতে আমরা একটি বাড়ি দেখতে পাচ্ছি।

পিছন দিকে একটি বড় দেওয়াল দেখা যাচ্ছে।

দেওয়ালের পাশে একটি বড় জানলা রয়েছে।

ভবনটি সাদা ও নীল রঙে রং করা।

ভবনে গেটের সামোনে একজন মহিলা দাঁড়িয়ে আছে।

আমরা এখানে একটি ফুলের রাস্তা দেখতে পাচ্ছি।

সামনে কতজন মানুষ দাঁড়িয়ে আছে।

উপরে কয়েকটি লাইট লাগানো আছে।

ছেলেটির পরনে কালো রঙের প্যান্ট পরে রয়েছে

সামনে একটি ছোট্ট দোকান দেখতে পাচ্ছি।

পিছনে কয়েকটি বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে।

গ্যালারিতে অনেকগুলো শিক্ষক মহাশয় দাঁড়িয়ে আছে।

দেওয়ালের পাশে একটি বড় দরজা রয়েছে।